আমি এখানে একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছি। যেখানে দেওয়ালে অনেকগুলো ছবি আছে দেওয়ালে ছবির মধ্যে আমি অনেক জনকে পুরস্কার নিতে দেখতে পাচ্ছি। তার মধ্যে--

আমি এখানে একটা খুব সুন্দর ছবি দেখতে পাচ্ছি দেখে মনে হচ্ছে ছবিটা কোন মসজিদের ভিতর এবং এখানে চার পাঁচ জন লোককে দেখতে পাচ্ছি মনে হচ্ছে তারা নামাজ পড়ে এসেছে।

আমি এখানে একটা সুন্দর মাঠের দৃশ্য দেখতে পাচ্ছি। যেখানে দেখতে পাচ্ছি যে একজন লোক শুয়ে আছে এবং আর একজন লোক ও --

পারফরম্যান্স করবে এবং একজন লোক এংকারিং করছে দেখে মনে হচ্ছে এটা কোন পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

প্রাচীনতম মন্দির এবং মন্দির কারুকার্যটাও খুব অসাধারণ দুজন ছেলেকেও দেখতে পাচ্ছে তারা মনে হচ্ছে মন্দিরের দিকে যাচ্ছে নমস্কার করার জন্য।